যেখানে সারি সারি নানান রকম নানা গল্পের বই --

অনেক মানুষের এখানে স্কিল ডেভেলপ করা হয়।

আহ এখানে বাচ্চারা নাচ্ছে কেউ শ্রী কৃষ্ণের আহ নাচে বা বাব় বাঁশির একটা ভঙ্গি করে আছে ।

আহ এ দুই বন্ধুই সাদা টি শার্ট পড়া .

আহ যেখানে অনেক বাস সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে |.

এ.টি.এম. -এ মানুষ নানানা কাজে এ.টি.এম. - এ আহ যায় যেমন তাদের য --

একদম গাছ গাছালিতে ঘেরাদুই পাশেই একদম গাছে গাছে ভর্তি এবং দূরে একটি আহ --